পুরো কাজটা আমাদের নতুন করে আমাকে একটা লিখে পাঠিয়েছে শেষ মেশ deal আমাদের তোকে already forward করা আছে । কোনটা forward করা আছে? নয় এর বেশি নেই

এই সময় whatsapp টা খুলে দেখ whatsapp টা খুলে দেখ backup নিচ্ছে whatsapp দুটোর সময় প্রত্যেকদিন backup নেই। আরে না এই দুটো chat র কথা বলছি না এই chat টার কথা বলছি দেখ ? হ্যাঁ তোকে তো ওটাই তো পাঠিয়েছি আমি আলাদা কি পাঠিয়েছি । ও আচ্ছা আমাকে দুবার দুবার করে পাঠিয়েছে । আজকে তো শ্রাবণী কান্নাকাটি করছিল বিকেল বেলা তাও তোর কি বেশি খুব মায়া উঠেছে নাকি সবার উপরে? ওটাই হচ্ছে ব্যাপার । তখন তুই বুঝতে পারবি খারাপটা কি রকম লাগে। দরকার কি আছে এদের পরের মেয়েকে সাহায্য করে কোন লাভ নেই নিজের যেদিন দেখব হবে নিজের আপন যেদিন কেউ একটা আসবে তোর life তাকে সাহায্য করবি। তার পিছনে খরচা করবি ফালতু এদেরকে help করিস না ভাই বলছি শোন? বুঝতে পেরেছি আমার বহুত মাথা গরম হয়ে গিয়েছিল নিজের উপর এখান থেকে যদি কোনভাবে যদি আমি EMI টা আর কাজের লোকের টাকাটা যদি তুলে নিতে পারি ব্যাস হবে না মনে হচ্ছে অতটা? আরে চলুক না তুই তো পাঁচশো টাকা minimum requirement থাকে ভাই বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি দুটো পয়সা কাজ করে কোন লাভ হবে যা দেখছি এই কাজেই থেকে

হ্যাঁ main ব্যাপারটা কি হয়েছে শোন । main আমাকে শ্রাবণী ওই ma'am টার number তাম্বার দিয়েছিল ঠিক আছে তারপরে তো ওই ma'am number টা আমি তোকে দিলাম

একটা মেয়ে অবহেলা মেয়ের বিয়ে help করেছে তার নামে তারই এখন

আরো দু ডবল বাঁশ দেওয়ার ক্ষমতা রাখি। বাচ্চা মেয়ে

তারপরে নাকি বেনারস গিয়েছিল মানে ওর বাবা নড়তে চড়তে পারছিল না তারপরে দেখিয়েছে তারপরে আর ঘুম হবে না নাকি তারপরে কাল নাকি গিয়েছিল । হ্যাঁ কার শ্রাবনীর বাবার শরীর খারাপ হয়েছিল? ওকে দেখলে আমার বাচ্চা ছেলে তো মনে হয় না কি আরে বড়দের কাছে তো আমরা বাচ্চাই সেটা তো বুঝতে হবে কাক শ্রাবণী বলছে তুই আমাকে যে কোন একটা কাজ দেখে দে, কেন শ্রাবণী এত কাজের কিসের দরকার বে আমি তো এটাই বুঝতে পারি না না শ্রাবণীর যে একটা চিন্তা ভাবনা আছে ওটা খুব ভালো। অনেক টাকার কাজ করে ওই তোর সেলাইয়ের কাজ ঠিক আছে অনেকবার, এমনি normal ও অনেক সময় ও বিরিয়ানি ফিরিআনি ওর টাকায় অনেকবার খেয়েছি, আর এমনিতেও হাত খরচাও দিয়েছে ঠিক আছে তো main ব্যাপার হচ্ছে একটা girlfriend যদি কোন কাজ করে boyfriend অনেক help হয় সেটা আমিও বুঝতে পারি আমি কিন্তু কোনদিন ভয় দেখায়নি যে বাইরে কাজ করতে যেতে হবে না এই করতে হবে না ওই করতে হবে না আমি কোনদিন কিছু বলিনি । বিশ্বাস কর কাজ করতে চাইছে এই জন্য তুই দেখলে বলবি একে তো আমি চিনি না কাক message করেছে, message টা আমি দেখিনি

ভালোভাবে চিনিস হ্যাঁরে ছবিটা যে clear তো নয় আগের ছবি কোনদিনও clear আসবে না ঠিক আছে সেটা ঠিক আছে আমি নাই বুঝছি দাঁড়া এবার আমি । উম ও ঠিক আছে ওটা কোন ব্যাপার না । পাচ্ছি না কেন, কোথাও আমি শ্রাবণীকে দেখতে পাচ্ছি না facebook শ্রাবণী চক্রবর্তী বাংলায় লেখা এই দেখ?

শুভজিৎ রয় এইরকম ছেলের কি রকম girlfriend রে তুই? হম ভালোই দেখতে, আরে ওর ছবি নেই কেন?

আরে ছবি পাচ্ছিনা কাউয়াটার, শুভজিৎ পাল পাল চলে আসছে রয় বলে কেউ নেই। এ বাবা আরে ভালোভাবে দেখ না, রনিদা team এ ছিল, কিন্তু তুই ভালোভাবে চিনিস রে এই এইটা দেখ ওইটা দেখ ঠিক আছে ।

কি করবো বল ভাগ্য ভালো snapchat DP থেকে বের করিসনি। দাঁড়াও তো এবারে আমি এক ব্রহ্মাস্ত বের করেছি ঠিক আছে এবারে এমনি নামাই আমি ছেড়ে দেব একটা ব্রহ্মাস্ত্র বার করেছি এবার যদি না পাই আর খুঁজবো না, কোথায় paste করছিস? instagram তো পেয়ে যেতে পারিস? এ বাবা এই number ও নেই এও খোলা নেই কি ছেলে রে, একে তুই খুব ভালোভাবে চিনি?

আচ্ছা অভিষেক কোনটা বলতো ফর্সা করে একটু গোফ ফোফ থাকতো না তাইতো, হম হম হম না ঠিক বস ঠিকঠাক মনে পড়ছে না । ওরা তিনজন তিনটে ছেলে থাকতো ওর সাথে একটা মোটা করে কালো করে খুব ছেলে থাকতো দেখেছিস? ওর সাথেই ওই কালো করে লম্বা করে যে ছেলেটা থাকতো রে ,

একমাত্র যারা আমাদের higher level ছিল তাদেরকে আমরা বলতে পারি ভালোভাবে চিনি যারা junior কুনিয়ার তাদেরকে আমরা,

ভাগ এখান থেকে এমন বলে বেরিয়ে যেতাম । ওই চ এটা তো হয়েই গেছে শেষ বুঝলি?

ঠিক আছে । Hello কি করছো?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 এইতো আমিও বসে আছি, নিয়ে ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি কি ব্যাপার তোমার কোন খোঁজ খবরই পাই না মনে হচ্ছে। আর খোঁজ খবর কি আর বলব বুঝতেই পারছ, পড়াশোনা করছি সময় দিতে পারি না বন্ধুদেরকে, বাড়িতেই থাকি। সেটাইতো গো আমিও আমার ক্ষেত্রেও সেই হয়েছে, এখন পড়াশোনাটা off আছে কারণ job পেয়েছি বলায় হয়নি তোমাদের। ও, তা কি job করছে এখন তুমি? এখন তোমার একটা ওই আহ linestar নামে একটা job করছি সেই হিসাবে তো। তোমার এখানে artificial intelligence এর কাজগুলো হয় তোমার। ও তা ওটা কোথায়? এটা আমাদের এখানে করি আমার বাড়ি থেকে তোমার তিন মিনিট আর কি দুরে তো এখানে কাজগুলো করি। তা কাজ গুলো কেমন খুব ভালো? হ্যাঁ এখন তো করছি তোমার ভালো লাগছে করতে, তুমি এখন কি করছো? পড়াশোনা করছো না কোনো job করছো নাকি? না দেখো সেরকম ভাবে কোন তো কাজ এখন করছি না তাহলে যোগাযোগ চালাচ্ছি, যদি পায় তো খুব ভালো হবে বুঝতে পারছো তো।

হ্যাঁ সেটা তো ভালো ভাবেই বুঝতে পারছি তারপর তো আমরা মধ্যবিত্ত family র ছেলে মেয়ে। সেটাই গো এখন মধ্যবিত্ত fanily বলতে গেলে এমন হয়ে গেছে কারণ আহ মধ্যবিত্তি যারাই তারাই বুঝতে পারে একমাত্র যে না মানে এই জীবনে বেচে থাকা কত কষ্টকর। তাই না। হম হম হম তা তুমি যে ওখানে কাজ করছ তা মানে monthly salary কত পাচ্ছ? Monthly salary বলতে এখানে আমি ওই আহ বারো থেকে তেরো হাজার মত পেয়ে যায় আর extra আমি যদি out income করতে পারি। করতে পারি তাহলে আমার চলে আসে আর কি আমার সংসার এবং আমার নিজের হাত খরচ টুকু চলে যায় এই ওই করে। মানে মাসে তোমার ওই দশ থেকে পনেরো হাজার এরকম একটা তুমি আর কি salary পাচ্ছ ওই office থেকে । হ্যাঁ, এরকমই একটা limitation এর মধ্যে পেয়ে যায় চলে যায় আর কি বুঝতেই পারছ এখনকার যা হয়ে গেছে সরকারি job এর তো আশা করি না, তো সেই হিসেবে কিছু করাটাই অনেক better তাই না।

ভালোই করছো, কাজটা join করেছো খুব ভালো। হ্যাঁ আসো একদিন বেড়াতে মিষ্টি খাইয়ে দেবো আমার friend দের সঙ্গেও আরকি দেখা হয়নি সেভাবে তাদের মিষ্টিমুখ করানো হয়নি তো একদিন আসো মিষ্টিমুখ করিয়ে দেবো বুঝলে।

তা বলছি যে ওই office এ মানে কাজের জন্য কি কোন যোগাযোগ হবে আমার? তোমার কাজের জন্য যোগাযোগ বলতে তোমার আহ হয়ে যাবে তোমার আহ HS এ number কত ছিলো তা? আমার HS এর number গেলে তো দেখো আমাদের সময় তো বুঝতেই পারছ covid এর পরিস্থিতি ছিল সে সময় আমাদের মাধ্যমিক টা দিয়েছিলাম মানে মাধ্যমিকে আমার seventy-five percent marks ছিল। এবং সেই cutup marks এর ওপর ভিত্তি করে আমাদের মানে HS এর marks টা হয়ে ছিল। মানে ওই আমার বলতে গেলে eighty percent up ছিলো HS এর marks ও তো তোমার আহ তোমার যদি computer certificate আছে? অন্য কোথাও কি computer শিখেছিলে এরকম কিছু কি তোমার আছে? না দেখো computer শিখেছি বলতে গেলে মানে মাধ্যমিকের পর আমি ভর্তি হয়েছিলাম কিন্তু তখন তোমার ওই lockdown চলছিল না সেই সময় computer টা অর্ধেক শিখা হয়েছিল, আর বাকিটা আবার নতুন start করছি মানে এখন start ই আছি computer টা এখন complete হয়নি।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

হ্যাঁ, তো সেই কাজগুলো এখানে ধরো করানো হয় অন্য জায়গা থেকে এসে কাজ আমাদের office এ কাজ ধরে, এবং সেখান থেকে আমাদেরকে ধরো কাজগুলো দেওয়া হয়। তা তোমার ওই office এ মানে কতক্ষণ ধরে মানে duty মানে duty র একটা time আছে তো office time বা close হওয়ার একটা time হ্যাঁ আছে তোমার প্রত্যেকটা office এ বলতে গেলে নটা থেকে আট ঘন্টা তোমাকে minimum কাজ করতে হয়। যে কোনো office এ তুমি যাবে তো same এখানেও আমাদের নটা থেকে ছটা পর্যন্ত, সকাল নটায় তুমি চলে আসলে আবার একটা tiffin time থাকে tiffin time এ তুমি আহ ছুটি পেয়ে tiffin time করে তারপরে আবার ছটার সময় তুমি বাড়ি যেতে পারবো।

দিয়ে বাড়ি গিয়ে আবার তখন আবার খাওয়া দাওয়া বা রাতের খাবারটাবার সেটাই আবার রাতে গিয়ে খাওয়া দাওয়া তোমার আর সকালে আসলে মানে প্রত্যেকদিন একটা routineoffice এ যখন কাজ করবে তুমি কোন একটা job করবে একটাই routine তোমার সকালে আসলে খাওয়া দাওয়া করলে office এ গেলে আবার আসলে আবার খাওয়া দাওয়া করলে ঘুমিয়ে গেলে এ রকমই এখন জীবন।

সেটাইতো ঐ দেশের এমন অবস্থা হয়ে গেছে কি বলবো তোমাকে তা বলছি তোমাদের মানে office এ কতজন staff আছে মানে কতজন মিলে তোমরা কাজ করো? এখানে আমাদের আমরা যেখানে কাজ করি ধরো এখানে আরো অন্যান্য জায়গায় আহ company টার ইয়ে আছে তোমার কি বলে শাখা গুলো আছে তো সেই হিসেবে এখানে তোমার আহ তিরিশ জন মতো staff এখানে কাজ করে। তা মানে সবাই কি মানে ছেলে না কিছু মেও আছে বা কিরম কতজন? না মানে কোন এক জায়গায় তোমার শুধু ছেলে তো কাজ করে না একটা job এর ক্ষেত্রে বলতে গেলে তো এখানে ছেলে মেয়ে দুজনেই আছ এবং আমাদের একটা ম্যাম আছে একটা sir আছেন তো তিনারা আমাদের তো তিনি আমাদেরকে আমাদের সবাইকে আর কি guide করেন, সেটা আর কি হয় ধর বুঝতেই পারছো তুমি job এর ব্যাপারটা। সেটাই সেটাই তা তাদের মানে ব্যবহার আচার-আচরণ খুব ভালো তো মানে তুমি তো এখন নতুন ঢুকেছে মানে কিরম বুঝছো তারা কিরম ধরনের মানুষ বা কি।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

প্রত্যেকটা ছেলের আর কি সাহায্য করতেও চায় help ও করতে চায় সব কিছুই আর কি দিক থেকে ভালো আমি বুঝতে পারছি এবার ধরো সময় হলে আরো ভালোভাবে বুঝতে পারবে যেটা হয়। হম সেটাই দেখো এখনকার যে সময় না এখন যদি মানে teachers রা যদি ছাত্রদের সাথে যেমন school এর ব্যাপারটা দেখো যদি বন্ধু ভাবে না মিশে না তাহলে কিন্তু কোন একটা জায়গায় একটা communication তৈরি হয় না মানে teacher আর student এর মধ্যে বুঝতে পারলে তো।

যে একজন ম্যাম আছে দিদি ভাইয়ের মত সে তোমায় খুব মানে ভাইয়ের মত দেখে যে sir আছে সে তোমার ভাইয়ের মত মানে তোমার সাথে ভালভাবে কথাবার্তা বলে, এটা শুনে খুব ভালো লাগলো যে না একটা তালে ভালো যায়গা তেই তুমি কাজ করছো তাহলে খুব খুব একটা ভালো company ওটা। নিশ্চই কারণ আহ সত্যি হয়ত ভাগ্য করে পাওয়া গেছে কারণ যদি কাজটা না থাকতো হয়ত পড়াশোনা করতাম, পড়াশোনা করছি পুরোপুরি ছেড়ে দিইনি কিন্তু তোমার ওই tuition গুলো কিছু তুমিও তোমার computer এর যে certificate টা diploma certificate বা others certificate গুলো নিয়ে রাখো ভবিষ্যতে কাজে আসবে যেকোনো তোমার সরকারি job এ না গেলেও private job এর দিকে তুমি যেতে পারবে, আর আমরা যেমন ধর এখানে segmentation এর কাজগুলো করি same তুমি হয়তো segmentation বা others কোনো কাজ এর দিকেও join হতে পারো তো সব দিক থেকে আর কি ভালো। হ্যাঁ সেটা তুমি যা বলেছ এখনকার সময়কাল বুঝতে পারছ সরকারি একটা job পাওয়া মানে কতটা struggle করতে হচ্ছে এ সময় দাঁড়িয়ে তার মধ্যে এ private sector গুলো অনেক অনেক company আছে যাদের কিছুটা ভালো যেমন তুমি বলছো যেখান টাতে ঢুকেছ আর কি খুব সুন্দর একটা company খুব ভালো লাগলো যে এখনো আছে private কিছু sector যেগুলো এত সুযোগ-সুবিধা বা ভালোবাসা পাওয়া যাচ্ছে এরকম company থেকে

হ্যাঁ সেটা তো আর বলতে তার জন্যই তো আজ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 সেটাই একটা middle-class family তে যদি number ও ninety percent marks থাকে না তবুও তবুও কিন্তু তাদের টাকার জন্য অনেক ছেলে মেয়ে আছে এরকম টাকার জন্য কিছু life এ এগিয়ে যেতে পারে না উন্নতি করতে পারে না আর বাবা-মায়ের কাছে সেই একই কথা কিছু করতে পারিস না হ্যান ত্যান যেমনটা চলে আর কি বুঝতেই পারছি গ্রামের দিকে হ্যাঁ সেটা আর বলতে সে তো শুনছি দেখো মানে বুঝতে পারছি এইত মানে আমার পাশের বাড়িতে এরম একটা হল একটা দাদা ছিল যে খুব সুন্দর result করেছে কিন্তু তার মানে টাকার অভাবে সে আর সে চাকরিটা পেল না এবার যার টাকা থাকলো যার talent নেই কিন্তু সে সেই চাকরি টা পেয়ে গেলো ।

আর কি বলত এইসব জায়গা গুলো বা এইসব মানে জিনিস ঘটনা বা খবর গুলো যখন শুনি বা চোখে ঘটতে দেখি চোখের সামনে তখন নিজেরই এই পড়াশোনার প্রতি বিশ্বাস টা উঠে যাই যে পরে আর কি হবে টাকা তাই তো নেই সেটাই মানে main সেটাই নেই তাহলে তো আর চাকরি কিছুই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 কিন্তু মেয়েদের ততটা চাপ নেই কেন কি তারা অন্য বাড়ি যাবে অন্য মানে ছেলের সঙ্গে থাকবে সেই জিনিসটা কেন্দ্র করে ছেলেদের বেশি struggle টা কিন্তু বেশি আর কি তাই না।

জন্মের পর থেকেই struggle করতে হয় হয়তো income টাতে পনেরো বছর কি তার দু তিন বছর পর মানে আঠেরো বছর থেকে start হয় কিন্তু আমাদের মত middle class family র ছেলে মেয়ে না, আর তুমি দেখবে তোমার গ্রাম বা পাশের বাড়ি দেখবে দশ থেকে বারো বছর মানে হওয়ার পরিই তারা খাটতে লেগেছে বাড়ির জন্য বা পরিবারের জন্য নিজের জন্য তা তোমার ঐযে office টা বলছে যেটা আছে তা সেটা মানে কোন জায়গা তে মানে কোন খানে? তোমার রামপুরহাট bus stand এই bus stand তোমার যে পাশে একটা এক্সিস ব্যাঙ্ক আছে তুমি তো আমাদের বাড়ি এসছো একবার মনে আছে হয়তো তো bus stand টা থেকে যে তোমার পাশে যে এক্সিস ব্যাঙ্ক টা আছে এক্সিস ব্যাঙ্ক এর সামনেই একদম আহ চার তলা building আছে তো আমাদের fourth floor এই আমাদের building টা আছে। ও তাই।

শুনতে পাচ্ছ? Hello

না না না এইতো আর network এর এখন যা issue বুঝতেই পারছো।

তো তুমি আহ এখন কি job এর জন্য কোথাও apply করেছিলে না একবার করোনি? না দেখো চেষ্টা চালাচ্ছি কিন্তু পারছিনা এইতো তোমায় বললাম যে তোমাদের ওখানে যদি হয় তাহলে খুব একটা ভালো হয় মানে উপকার হয় আর কি বলতে গেলে কি আর বলবো বুঝতেই তো পারছো আমার অবস্থা। ঠিক আছে তোমার computer course টা কত দিনের মত আছে।

দু মাস দু মাস মতন আছে দু মাস হলেই প্রায় হ্যাঁ হয়ে যাবে একদম পুরোপুরি complete certificate টাও হাতে চলে আসবে।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 হ্যাঁ হ্যাঁ খুব একটা ভালো খবর বলছো তোমার সাথে অনেকদিন দেখা হয়নি দেখা টাও হয়ে যাবে। আবার যদি কাজটা হয়ে যাই তাহলে তো আর বলতেই নেই কাকিমারা তো ভালো আছে মনে হয় এখন না? হ্যাঁ ওরা তো বাড়িতেই আছে খুব ভালো আছে ওদের কোনো অসুবিধা নেয় সব ঠিকই আছে। যে আসেনা অনেকদিন হয়ে গেলো, তা আমি বললাম যে কথা বলবো এবার আমারও বুঝতেই পারছো কাজের মধ্যে থেকে তোমাকে সেভাবে কাউকেই phone করা হয় না তুমি শুধু না কাউকেই আর কি। সেটাই সেটাই একটা কথা যদি হল যে বয়স বাড়ার সাথে সাথে না অনেক বন্ধু কমে যাই। সত্যি গো এখন সেই ছোটবেলা টাকে অনেক miss করি যে না সত্যি ছোটবেলা টা হয়তো আমরা বুঝতে পারিনি তখন কিন্তু না